সাইড -এ সাইড -এ ফুলের গাছ আছে |

চান করছে সাইড -এ সাইড -এ বড় বড় ব্রিজ আছে ।

এইযে আপনি দেখছেন মনে হয় কোনো পার্ক -এর--

বোর্ড লাগা-আছে সাইন - এর জায়গা--

সাইড -এ সাইড -এ মাহা পুরুষের--